অহমম আ মেয়েটা মেয়েটা কোনো ইওগা করছে কালো কাপড় দেখা যাচ্ছে । আর ঐখানে কয়েকটা ষ্টার দিয়ে অনেক সুন্দর ভাবে এইখানে ই রেখেছে।

এখানে ঐ একটা নদীর মধ্যে এখানে একটা গাড়ি চে গাড়ি চালাচ্ছে এখানে একজন ডাই কোনো ড্রাইভ হবে এটা ।

আ-ম-ম এখানে একটা বাই এখানে কয়েকটা বাস দেখা যাচ্ছে। এখানে লোক গুলো দাঁড়িয়ে আছে । কয়েকটা ব্যাগ দেখা হচ্ছে এইখানে।

আর কিছু জানালা টানলা দেখা যাচ্ছে । এখানে ইঁট দিয়ে তৈরি সবকিছু মনে হচ্ছে ইঁট দিয়ে সবকিছু--

আ-আ-র ইঁটগুলা সাদা কালার -এর ইঁট এখানে করা সাদা কালার -এর ইঁটগুলা এখানে দেখা যাচ্ছে সম্ভবত আর কোনো কিছু দেখা যাচ্ছে না।

আম এখানে একটা রুম রুম এর মধ্যে মনে হচ্ছে স্কুল বা কোনো কিছু হবে এম বা কলেজ হতে পারে এখানে।

কয়েকটা বেলুন লাগিয়েছে সাদা লাল।

একটা নীল কাপড় পরা কারণ চুল কাটছে সেখানে এই জন নীল একটা কাপড় দিয়ে দিয়েছে।

উম এখানে একটা গাছ দেখা যাচ্ছে। এখানে কয়েকটা গাছ দেখা যাচ্ছে একটি রাস্তা দেখা যাচ্ছে।

ঝোলার মতো কিছু দেখাচ্ছে দোলনার মতো।

আর ইঁট দিয়ে সম্ভবত অনেক মানে বাড়িটা বা বানিয়েছে অনেক পুরোনো মনে হচ্ছে আর এখানে জানলা দেখা যাচ্ছে উম দুপাশে দুটো।

ওর এখানে গাছ দেখা যাচ্ছে কিছু ছোট মানে কোনো কিছু গাছ কোনো কিছু জিনিস সামগ্রিক তারা নিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোথাও যাবে এরকম নিয়ে আছে ।

আর লোকটা এখানে বাইরে দা বসে আছে। একটা লোককে দেখা যাচ্ছে। লোকটার সম্বভত অর্ধেক শুধু মুখ দেখা যাচ্ছে।

একটু অ্যাশ অ্যাশ টাইপ -এর কিছু কালার আছে বোঝা যাচ্ছে মানে কালার -টা একটু ব্রাউন ব্রাউন টাইপ -এর আরকি লাগছে আর হচ্ছে এখানে কয়েকজন--

কয়েকটা গাছপালা দেখা যাচ্ছে । গাছপালাটা ঘে মানে অনেক ঘের মানে ঘের দেয়া আছে অনেক ।

মানে বাঁশ দিয়েও আবার কয়েকটা বাঁশ দিয়েও বিল্ডিং -টাকে রেখেছে মানে সেফটি ইএ করার জন্য।

কয়েকজন এখানে ময়ূরের ইয়ের মতো বসে আছে এখানে ময়ূরের মধ্যে এখানে কয়েকজন মানে বাবা মানে পন্ডিতদের কে দেখানো যাচ্ছে এখানে।

নীল সাদা কালারের এখানে আর কোনো মেলা মনে হচ্ছে ঐদিকটা কোনো মেলা মনে হচ্ছে এখানে নাগরদোলা দেখা যাচ্ছে আর কলাপাতার গাছ দেখা যাচ্ছে কলাগাছ।

আ-আ-র এখানে সম্ভবত সবাই কোনোকিছু বলছে। বক্তৃতা করছে একজন আর এখানে দাঁড়িয়ে আছে সে। আর কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে।

এখানে উমম এখানে কয়েক এখানে কয়েকটা বেলুন আছে আর ঊম এখানে--

অ্যাম এখানে একটা উম-ম মানে বাড়ি দেখা যাচ্ছে এখানে আ-র-র-র এখানে স্পষ্ট তেমন দেখা যাচ্ছে না শুধু বাড়িটাই দেখা যাচ্ছে।

ফুলকপি তারপরে ওল তারপরে হচ্ছে এখানে কুয়াস গাজর।

আ এখানে একটা এখানে দুটো গাছ দেখা যাচ্ছে। একটা সাইকেল আছে একটা বাড়ি আছে। আর উমম--